এটি একটি রাস্তা। রাস্তায় এরিকা গাছ আছে | ধারে নারকেল গাছ আছে | এদিকে আরো নানান রকমের গাছ আছে সবুজ কালার এর।

এখানে আকাশ দেখা যাচ্ছে গাছ দেখা যাচ্ছে একটা হালকা সবুজ কালারের গাছ আছে অনেক উম ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে একটা বিল্ডিং আছে ও বড়। জানলা আছে বিল্ডিংটার ।

একটা বিল্ডিং দেখা যাচ্ছে-এ। আকাশ দেখা যাচ্ছে-এ। পার্পল কালার এর সাদা কালার এর আকাশী কালার এর উম গাছ দেখা যাচ্ছে বাহারি গাছ একটি বড় গাছ আছে।